তোমার দেখা গেছে যে আগে আমরা যে ছোটবেলায় এই গোলা চুট তার পর তোমার এটার কি বলে cricket ফুটবল তার পর আরও হাডুডু এর পর আর কত মো এই মোরগের লড়াই কত খেলা আমরা এই লুকোচুরি আমরা কত খেলা এইগুলা খেলতাম না।

বিনোদনের বিভিন্ন মাধ্যম বিনোদনের মাধ্যমে আসলে মানুষের মানসিক শান্তি আসে

আমরা এইসব খেলা গুলা খেলতাম আমাদের মোটামুটি মানসিক শান্তি থাকতো এরপরে মানসিক শারীরিক তোমার সব সব দিকেই ঠিক থাকতো কিন্তু এখন দেখো বর্তমানে যে যে যেই genaration এদের তোমার Mobile প্রতি যে আসক্তি এটার কারণে দেখো তাদের শারীরিক মানসিক উভয় দিকের কিন্তু তারা ক্ষতিগ্রস্থ। তোমার ছোট ছোট পোলাপান চোখে চশমা

তারা বিনোদনের মাধ্যম হিসেবে শুধু mobile এ এই যে online game গুলোকে বেছে নিতেছে কিন্তু যদি আগের মতো তারা যদি তোমার ওই যে এই শারীরিক যে খেলা গুলো এগুলো যদি খেলতো তাহলে কিন্তু তাদের শরীরও ভালো থাকতো মন ভালো থাকতো সবকিছু ভালো থাকতো আহ তাহলে এ কিন্তু দেখো আগে যখন আমরা যখন ছোটবেলায় খেলতাম না অনেক মুরুব্বী বা তোমার ওই বয়োজ্যেষ্ঠ যারা আছিল না তারা কিন্তু এই পাশে দাঁড়িয়ে খেলা গুলো দেখত উপভোগ করত এটাও কিন্তু তাদের জন্য বিনোদনের একটা মাধ্যম ছিল ঠিক আছে কিনা

কিন্তু এখন দেখো বর্তমানে ওই যে যারা ওই Mobile এ games গুলো খেলে না ওরা কি বলে না বলে আমরা কি কিছু বুঝি? এখন তো কিছু বোঝা যায় না এরা নিজেরা নিজেরা ঝগড়া করে এটা একটা অসুস্থ বিনোদন নাকি?

আবার দেখো বিনোদন যা যারা দেখো tour করে বিভিন্ন জায়গায় ভ্রমন করে বিভিন্ন নানান মাধ্যম আছে ভ্রমণও মাধ্যম ভ্রমণ আছে এরপর তোমার গান-বাজনা আছে তোমার গানের ভিতরে আবার তোমার অনেকগুলো sector আছে যেমন তোমার এই কয়েকটা বলোনা গানের ভেতরে কয়েকটা গানের sector র কথা বল গানের বিভিন্ন ধরনের গান আছে ভাটিয়ালি গান বাউরিয়া এরকম আরো অনেক গান আছে।

এই যে আধুনিক যে গানগুলা dj এইযে দেখ এই গানগুলোর কোন অর্থ নাই।

ওগুলা দীর্ঘদিন মানুষের পুরনো বিনোদন হিসাবে গান গুলা দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচে ছিল বর্তমানে যে এই যে DJ এসে গান গুলো অল্প ক্ষণিকের জন্য মানুষের কাছে ভালো লাগে এরপর কিন্তু আর শুনতে মন চায় না।

কিন্তু দেখ আমরা যদি এখনো নব্বই দশকের আগের এখনো কোন গান যদি শুনি

ওই গানগুলো শুনলে কিন্তু এখনো শুনতে মন চায়

কিন্তু বর্তমানে তোমার যে গানগুলো বাইর হয় এটাও একবার শুনলে বারবার শুনতে মন চায় না।

ওই যে অর্থ বাণী অর্থটা অর্থ বহুল থাকে না বা এই ওইটা আমাদের যে মনকে এত রোমাঞ্চিত করতে পারেনা এই কারণে আর কি। বিনোদনের মাধ্যমগুলো আসলে বর্তমানে যুগে এসে দেখা যায় যে সংগসিদ্ধ হয়ে যাচ্ছে এটা খেল বিনোদনের যে Proper যে মাধ্যমটা থাকা দরকার বর্তমানে এটা নাই। আগে আমরা বিকেল বেলা মনে করো এই বেড়াতে এই বন্ধুবান্ধবদের মিলে সবাই মিলে এই ঘুরতে আড্ডা দিতাম কথাবার্তা বলতাম একজন আরেকজনের সাথে কুসালাদি বিনিময় করতাম এরপরে আমরা ঘুরতে যাইতাম এদিকে ওদিকে কেননা নানান কিছু করতাম আমরা তোমার ওই সবাই মিলেএই তোমার এই শীতকালে বেশিরভাগ আরকি বিভিন্ন সবজি টব্জি এগুলো ইয়া করে আমরা এগুলা ভর্তা বানাইয়া খাইতাম বা বন্ধু-বান্ধব মিলে বিভিন্ন খেলাধুলা করতাম কিন্তু এখন বর্তমানে দেখা গেছে যে যদি দশ জন বলা হয় যদি ছেলেরাও একসাথে হয় না। ওরা বসে বসে mobile টেপে। একসাথে হয় না একজন আরেকজনের সাথে কোন কথাবার্তা নাই এই ঘরে বসে থাকে এই আর কি

ভালো ছিল। মানুষের জন্য স্বাস্থ্যকর ছিল উপকার ছিল। কিন্তু এখনের এখনকার যে বিনোদন ব্যবস্থা এটা মানুষের জন্য আসলে অতটা উপকারী না।

তোমার মানুষ অনেক ভ্রমণ পিপাসু ছিল ভ্রমণ করতে চাইতো। কিন্তু এখন দেখো যেই এই ভ্রমনের যে spot গুলো এগুলো কিন্তু আসলে বর্তমানে মানুষ বিভিন্নভাবে এগুলোরে নষ্ট করে ফেলতেছে ঠিক আছে কি না

মানুষ আসলে কোন কিছুই আর পৃথিবীতে আর বলছি না যে মানুষ সবকিছুই সে তার নিজের মতো করে ধ্বংস করে ফেলতেছে ঠিক আছে?

তোমার কোন কিছুই বাদ দিতেছে না বিনোদনের জায়গাগুলোতে মানুষ যায় ঘুরতে যায় ঠিক সে নিজে refresh হতে যাই কিন্তু ওই ওইখানে আবার পরিবেশটা দূষিত করে চলে আসে। তোমার যেখানে সেখানে Chips এর packet এই সেই এগুলা রাখিয়া আসে।

একজন মানুষ ভ্রমনে কেন যায়? সে যাতে একটু refresh সে একটু যাতে সতেজ হইতে পারে। মানুষ সারাদিন কাজ করে সারা সপ্তাহ মাস কাজ করার পরে দু চার দিন ভ্রমনে যায়। কেন যায়? তার যাতে মনটা শান্ত হয় আর তোমার এই কি বলে এটা তো তার চিন্তা বিভিন্ন যে মানুষের pressure গুলো থাকে না কাজের pressure এই pressure হম এগুলো যাতে কমে এই কারনে যায় কিন্তু তাদের তো এখানে গেলে চিন্তা তার মধ্যে আবার নোংরা পরিবেশ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ওইখানে তোমার এক লিটার পানি কিনতে গেলে দেখা যায় যে একশো দেড়শো টাকা আচ্ছা ঠিকাছে

বিনোদনের যেমন আরো মাধ্যম যেমন আছে নৌকা বাইছে

আমাদের দেশের উত্তরাঞ্চল বা বরিশালের দক্ষিণাঞ্চলের দিকে হয় নৌকা বাই নৌকা নৌকা বাইয়ের মাধ্যমে কিন্তু বিনোদন নেওয়া যায় বিনোদন

এইটাও কিন্তু বিনোদনের আর একটা মাধ্যম

এই ঘরে বসে mobile দেখে ফেলছে

বিনোদন বিভিন্ন মাধ্যমে নেওয়া যায় system আছে কিন্তু বর্তমানে যে উন্নয়নের কারণে short বিনোদন গুলা এটার কারণে মানুষের বিভিন্ন আরও ক্ষতির দিকে যাচ্ছে। লাভের কিছু আমি দেখতে দেখতেছি না এটা বলছি না তোমারে বর্তমান বিনোদন ব্যবস্থাটা হচ্ছে অসাস্থ্যকর বিনোদন ব্যবস্থা

স্বাস্থ্যকর বা যদি যেমন এক জন ছেলে যদি প্রতিদিন বিকালে football খেলে তাহলে তার শরীর মন সবকিছুই ঠিক থাকে।

হ্যাঁ বল কিন্তু এখন বর্তমানে ছেলেপেলে এরা তো খেলতে যায় না totally সারাক্ষণ ঘরে বসে বসে ওই যে mobile টেপাটিপি করে। mobile নিয়ে হ্যাঁ বসে থাকে যার কারনে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে হম দেখছ

দেখছো না দেখছো নাকি একজনের চোখে যেই power এর চশমা

mobile mobile এর ফলে চোখে disturb

খেলাধুলা করত তাহলে শরীর অসুস্থ হইতো না বা এরকম অবস্থা হইত না, এ অবস্থার উন্নতি করার জন্য আসলে যদি এ অবস্থার উন্নতি করতে হয় তাহলে কি করতে হবে এ অবস্থার উন্নতি করতে হলে আসলে guardian এর আরো সচেতন হতে হবে আর আধুনিকতার যে ছোয়া এটা বাচ্চা পোলাপানদের মানে যে বয়সে ওরা শারীরিক কসরত শারীরিক খেলাধুলো গুলো করার কথা এই বয়সে তারা mobile হাতে না দে দেওয়াই ভালো

হ্যাঁ যে আঠারো বা তোমার ওই যে সে চোদ্দ বছর বা ষোল বছরের উপরের কেউ যাতে device ব্যবহার না করে এরকম একটা আমার মনে হয় যে আইন হওয়া দরকার

তোমার জন্য ওই যে দেখা যাচ্ছে যে আমরা technology দিক দিয়ে অত ভালো একটা genaration পাব, কিন্তু ওই যে শক্তিশালী কর্মঠ তোমরা যে যারা গায়ে গতরে খেটে দেশকে রক্ষা করবে ওরকম আমরা একটা

Technology পাওয়া যাবেনা। এটা মানুষকে আরো দুর্বল করে দিতেছে এই বিনোদন।

এটা Technology র কিছুই হবে না। এটা যারা তৈরি করছে তাদের লাভ হবে হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখো তারা যদি ওই সময়টা game সে সময়টা নষ্ট না করে যদি তোমার বিভিন্ন Online এ অনেক কিছু শেখার আছে।

Online এ বিভিন্ন ধরনের বিনোদনের system আছে যদি এগুলা তারা ভালো ব্যবহার করতে পারতো তাহলে কিন্তু হ্যাঁ এ সৃষ্টি হতো না

এখন হচ্ছে সরাসরি effect তা কে না নিয়ে তা শারীরিক দিয়ে বিনোদন গুলি যার মাধ্যমে শরীর মন

হ্যাঁ ঠিক আছে

বিনোদনের তো বিভিন্ন মাধ্যম আছে cricket আছে football আছে উম আরো আছে যেমন ঘুরতে যাওয়া চিড়িয়াখানা যাওয়া এই গুলো ব্যবহার করাই ভালো তারপরে গান নাচ অনেক কিছু আছে তো ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই তা রাখি এ

টিকিট টিকিট

হ্যাঁ বলুন, কি দরকার?

আপনি এই ফোনটা এখন খুব ভালো চলছে আপনি যদি চান তো আমি আপনাকে বলতে পারি যে এর ভিতরে কি কি ভালো ভালো দিক আছে দেখুন এই ফোনটার ক্যামেরা তো পঞ্চাশ মেগা পিক্সেল ঠিক আছে সেটা দূর পেছনের ক্যামেরাটা ফোনের ব্যাক সাইডের পেছনের দিকের ক্যামেরাটা আর সামনের দিকের ক্যামেরাটা সেটা হচ্ছে আট মেগা পিক্সেল ঠিক আছে আর এই ফোনটার হচ্ছে সাইজ মানে কতটা লম্বা হচ্ছে ছয় পয়েন্ট পাঁচ ইঞ্চির ঠিক আছে আর এর হচ্ছে ফোর জি আপনি পেয়ে যাবেন আর ফোর জি সিম লাগাতে পারবেন এই ফোনে, আর এখানে ডুয়াল সিম থাকবে মানে দুটো সিম আপনি লাগাতে পারবেন আর এখানে চার্জার ফাস্ট চার্জার এর ব্যবস্থা আছে মানে আপনার কুইক চার্জিং নেই কিন্তু ফাস্ট চার্জরেরও ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ ব্যাটারি হচ্ছে ছ'হাজার মেগা পিক্সেল মানে ছ'হাজার মতো ব্যাটারির ইএ আছে আপনি যদি মানে একদিন চার্জ করেন তো ওটা আপনার এক দেড় দিন মতো চলে যাবে দেখুন আমাদের এখানে চৌষট্টি জিবি ROM আর চার জিবি RAM এই দুটোর মানে এই ফোনটার দাম হচ্ছে এগারো হাজার আটশো টাকা, ঠিক আছে এবার আপনি যদি একশো আঠাশ নেন তাহলে ফোনের দামটা একটু বেড়ে যাবে দেখুন আমাদের শোরুমে তো এখানে তো কোনো ডেলিভারির ব্যবস্থা নেই, মানে আপনি যদি এসে কেনেন তো বেশি ভালো হয় তাহলে আপনি সামনে দেখে জিনিসটাকে বুঝে কিনতে পারবেন কোন রঙের আপনি কিনতে চান? কারণ আমাদের এখানে তিনখানা রঙের ইয়ে আছে, যদি আপনি চান তো আমি বলতে পারি দেখুন একটা আছে কালো, একটা আছে সাদা আর একটা আছে একটু আকাশি কালারের ঠিক আছে তো এবার আপনি কোন কালারটা চাইবেন সেটা আপনি নিজের চোখে এসে যদি দেখে নিয়ে যান, তাহলে সেটা আপনার

দেখুন আপনাকে যে ফোনটা দেওয়া হবে ওই যে বক্সটার মধ্যে ফোনটা দেওয়া হবে সেখানে একটা কিউয়ার কোডের মতন অপশন দেওয়া থাকে, আপনি যদি ফোনটা রেখে মানে ওই বাক্সটা যদি রেখে দেন তাহলে এক বছরের একটা ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ! এক বছরের মতো আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি আমাদের দোকানেও আসতে পারেন বা কোনো ইয়ে সেন্টারও যেতে পারেন বা আমাদের এটা রেডমি নোটের এ ইয়ে আচ্ছা যদি আপনি কোনো অসুবিধা হয় এখানেই

হ্যাঁ তো টালি~টালিগঞ্জ মেট্রো থেকে আপনি যদি মানে রাসবিহারীর দিকে যান, মানে একটু হেঁটে গেলেই আনোয়ারসার একটু আগেই আপনার আমার এই শোরুমটা পড়বে বাঁহাতে দেখুন আপনি যদি আজকে চলে আসেন তাহলে পেয়ে যাবেন আজকেই পেয়ে যাবেন আর আপনা কে একটা কথা বলি যে ফোন টা প্রসেস আছে আপনা কে বলি দি কারণ আপনি যেহেতু কিনতে আসবেন আগে আপনাকে সব জানিয়ে দিয়ে আপনি কিনতে আসবেন

এই একটা সুবিধা রয়েছে আমাদের ফোনে তোমার চার্জিংয়ের যে ব্যাপারটা সেটা হয়ে তো এখানে ফাস্ট চার্জিং নেই কিন্তু কুইক মানে কুইক চার্জিগ নেই কিন্তু ফাস্ট চার্জিং রয়েছে আধ ঘন্টার মধ্যে আপনার ফুল চার্জ হয়ে যাবে হয় এটা টাইপ সি চার্জার মানে এটা আমাদের যত ফাস্ট চার্জিং যেগুলো প্রসেস যে সব ফোনে আছে সবই এখন টাইপ সি চার্জার বেরিয়েছে আচ্ছা আপনাকে তার আগে একটা কোয়েশ্চেন করছি বা প্রশ্ন করছি যে আপনি কি চৌষট্টি জিবির টা নেবেন না একশো আঠাশ RAM চৌষট্টি জিবির হ্যাঁ একদম তো চৌষট্টি জিবির ক্ষেত্রে সাদা ওহীতে মানে সাদা কালারটা

যদি আপনি ICIC ব্যাঙ্ক বা আপনার যদি অনলাইনেই পে করেন তো ICIC ব্যাঙ্ক দিয়ে যদি আপনি আমাদের ফোন কর্সেস করেন বা কেনেন আপনি পান সো টাকা

কিসে কিনবে সেটা যদি আমাকে বলেন তাহলে আমি আপনাকে একদম বলে দেব আপনি যদি কৈসে নিতে পারবেন হ্যাঁ নিশ্চয় আমাদের এখানে ইএমআই ব্যবস্থাটা আছে যদি আপনি ইএমআই নেয় তাহলে মাসে আপনাকে চার সো পাঁচ টাকা করে দিতে হবে কত দিনের জন্যে সেটা তো চার সো ক এক টাকা করে আপনি ধরুন বারো মাসে যদি নেন মানে হিসাব করে দেখুন চার সো পাঁচ টাকা করে এক দু বছর ধরে আপনার এক দেড় বছরে আপনার শোধ হয়ে যাবে

আপনি কালকে যদি সকালে চলে আসেন তাহলে আপনি পেয়ে যাবেন সাদা কিন্তু আর একটা যে কালার টা আছে ওই রংটা একটু বেশি সুন্দর যেটা ওই আকাশি কালারটা সাদাটা থেকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সে সেক্ষেত্রে তো ভালো হয় ঠিক আছে ম্যাডাম আর সাদাটার দাম একটু বেশি পড়বে বাকি গুলোর থেকে তো আপনি দেখুন কি করবেন? আপনি আমি তো বলবো আপনি পরশু দিন এলে আপনি তিনটে কালারই পেয়ে যাবেন অতঃপর ঔপনিবেশিক পার্লামেন্টে উত্থাপিত ভারতীয় বিলটি নাকচ করাইবার জন্য নবীন কংগ্রেসের পক্ষে উৎসাহী গান্ধী অনেক চেষ্টা করিলেন। কিন্তু কোনো ফল হইলো না। প্রস্তাবিত বিলটি যথারীতি পাশ হইয়া এশিয়াবাসীর বহিষ্কার আইন নাম ধারণ করিল। asiatic exclusion act এশিয়াটিক এক্সক্লুশন এক্ট আইনের মর্ম এই যে এশিয়াবাসী মাত্রই ভোটার অধিকার ভ্রষ্ট হইবেন। কোনো নতুন আইন পাশ হলে তাহা প্রবর্তনের পূর্বে বিলাতি কর্তৃপক্ষের মঞ্জুরি লইতে হয়। শ্রীযুক্ত গান্ধী উল্লিখিত আইনের বিরুদ্ধে বহুব্যক্তির স্বাক্ষরিত একখানি যুক্তিপূর্ণ দরখাস্ত বিলাতের তৎকালীন উপনিবেশ সচিব মিস্টার জোসেফ চেম্বারলনের নিকট প্রেরণ করিলেন। উপনিবেশ সচিব শ্রীযুক্ত গান্ধীর অলংঘ যুক্তিপরম্পরা পাঠ করিয়া নতুন আইনে সম্রাটের মঞ্জুরি রদ করিয়া দিলেন। ফলে প্রথম আইন যার শতভাগ ছিন্ন হইল। পর বৎসর উপনিবেশ কর্তৃপক্ষ উল্লিখিত বিলটি প্রত্যাহার করিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটি বিল ঔপনবেশিক পার্লামেন্টে পাশ হইল। শেষোক্ত বিলটি আইনত পরিণত করার পূর্বে ঔপনবেশিক কর্তারা তাহা মিস্টার চেম্বারলেনকে দেখাইয়া লইয়াছিলেন। সুতরাং এবার ভারতীয়গণের পক্ষে প্রবল আপত্তি সত্ত্বেও নতুন আইনে মঞ্জুরি লাভ করিতে বিলম্ব ঘটিল না। উল্লিখিত আইনের মর্ম এই যে, যে দেশে পার্লামেন্টের ব্যবস্থানুযায়ী নির্বাচিত সদস্য সমবায়ে গঠিত শাসন প্রতিষ্ঠান নাই সে দেশের

তবে যাহাদের নাম ইতিপূর্বে ওই তালিকায় স্থান পাইয়াছে তাহাদের অধিকার পূর্ববৎ বজায় থাকিবে। শ্রীযুক্ত গান্ধী দেখিলেন একইতো ভারতীয়গণের মধ্যে ভোটদাতার সংখ্যা অতি অল্প। তদুপরি যদি প্রকারান্তরে তাহাদের ভোটের অধিকার করিয়া লওয়া হয় তাহা হইলে আইনের চক্ষে তাহারাতো ছোট হইবেই পড়ন্তু ব্যবস্থাপকসভায় তাহাদের মনোমত সভ্য নির্বাচনের সুবিধা ক্রমশ বিলুপ্ত হইবার সম্ভাবনা। তিনি ভারতীয়গণের পক্ষে ঘোষণা করিলেন যে নির্বাচনমূলক শাসন প্রতিষ্ঠান ভারতেও রহিয়াছে। সুতরাং নতুন আইনটি এশিয়াবাসীর পক্ষে যদিবা প্রযোজ্য হয় ভারতীয়গণের সম্বন্ধে কিছুতেই খাটিবে না। ইহাই বিরোধের প্রথম স্তর। ভারতীয়গণকে রাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্র হইতে অপসাধ্যিতো করিয়াও ঔপনিবেশিক শেতাঙ্গগণ নিশ্চিহ্ন হইতে পারিলেন না। নেটাল যাত্রী দরিদ্র শ্রমিকদলকে দেখিয়াই ভারতীয় অধিবাসীগণের সম্বন্ধে তাহাদের মনে হেয় ধারণা জন্মিয়াছিল। ভারতীয়গণ যে আর্য সন্তান

এ সংবাদ দক্ষিণ আফ্রিকার শেতাঙ্গ ঔপনিবেশিকগণের কর্ণে ক~ কখনো পৌঁছে নাই। তাহারা মনে করিতেন ভারতীয় মাত্রই কুলি। কুলি কখনো শেতাঙ্গের সমান

শেতাঙ্গ বণিকগণের সহিত সমকক্ষতা করিতেন। তাহাদের তুল্য সুলভে বা স্বল্প লাভে জিনিসপত্র সরবরাহ করা শেতাঙ্গ বণিকগণের পক্ষে সহসাধ্য নহে। কারণ তাহাদের সাজ সরঞ্জাম বাবদ ব্যয় অনেক অধিক। কাজেই আইনজীবী স্বাধীনজীবী ভারতীয়গণকে দেশান্তরিত করিবার জন্য আইনের এক নতুন ফাঁদ পাতা হইল। আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আঠারোই আগস্ট পর্যন্ত চুক্তিপত্র ভারতীয় শ্রমিকগণ নিম্নলিখিত শর্তে দক্ষিণ আফ্রিকা রওনা হইত। পাঁচ বছরের মধ্যে কার্য ত্যাগ করিতে পারিবে না। স্ত্রী পুত্রাদিসহ বিনা ভাড়ায় কার্যস্থানে নীত হইবে। নিজের ও পরিজনবর্গের আহার এবং বাসস্থান বিনামূল্যে পাইবে। প্রথম বছর মাসে দশ শিলিং সাড়ে সাত টাকা বেতন প্রদত্ত হইবে। পরে প্রতি বছরান্তে মাসিক বেতন এক শিলিং বারো আনা বাড়িবে। চুক্তির কাল অতীত হইলে কোনো শ্রমিক যদি আরো পাঁচ বৎসরকাল স্বাধীন শ্রমিকরূপে তথা অবস্থান করে তাহা হইলে বিনা ভাড়ায় ভারতে প্রত্যাবর্তন করিতে পারিবে। ইহার পরিবর্তে নেটাল গভর্নমেন্ট নিম্নলিখিত শর্তে এক নতুন আইনের খসড়া

আজীবন নেটালে চুক্তিবদ্ধ শ্রমিকরূপে কালাতিপাত করিতে হইবে। শেষোক্ত পন্থাবলম্বীগণের বেতন ক্রমশ বর্ধিত হইয়া নয় বৎসর পরে মাসিক এক পাউন্ড অর্থাৎ পনেরো টাকা বাড়াইবে। কোনো শ্রমিক চুক্তিকাল অন্তে ভারতে প্রত্যাবর্তন বা নতুন চুক্তিতে প্রবেশ না করিয়া নেটালে অবস্থান করিলে তাহা ফৌজদারি অপরাধ বলিয়া গণ্য হইবে। নেটালের কর্তৃপক্ষ জানিতেন যে সঙ্কল্পিত বিলটি প্রবর্তনের পূর্বে ওই সম্বন্ধে ভারত গভর্নমেন্টের সম্মতি লওয়া প্রয়োজন। কারণ ভারত গভর্নমেন্ট যদি ঐরূপ শর্তে শ্রমিক পাঠাইতে স্বীকৃত না হন তাহা হইলে নেটালের কৃষিক্ষেত্রগুলি আবার আদিম অবস্থা প্রাপ্ত হইবে। কাজেই আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নেটালের পক্ষে দুইজন বিশিষ্ট প্রতিনিধি ভারতে আসিয়া নতুন শর্ত গ্রহণের জন্য

চুক্তির কাল অন্তে স্বেচ্ছায় স্বদেশে প্রত্যাবর্তন না করিলে বা নতুন চুক্তিতে আবদ্ধ না হইলে ফৌজদারি অপরাধে দণ্ডিত হইবে। এই প্রস্তাবে সম্মতি দিলেন না। নেটালের কর্তৃপক্ষ তখন অন্য উপায় আবিষ্কার করলেন। তাহারা ফৌজদারি দণ্ড প্রয়োগের পরিবর্তে নেটালের স্বাধীন ভারতীয়গণের উপর বার্ষিক তিন পাউন্ড পঁয়তাল্লিশ টাকা মুন্ডকর old tax আদায় করিতে কৃত সঙ্কল্প হইলেন। আবাল-বৃদ্ধবনিতা, ধনী-নির্ধন, ইতর-ভদ্র সকল স্বাধীন ভারতীয়কেই জাতিধর্ম নির্বিশেষে এই গুরু করভার বহন করিতে হইবে। পাঠক মনে রাখিবেন ইহা সাধারণ শ্রমিকের ছয় মাসের বেতন। জনপ্রতি বার্ষিক পঁয়তাল্লিশ টাকা মুন্ডকর দিয়া কোন শ্রমিক নিজের পুত্র ও স্ত্রী পুত্র-কন্যার প্রাসাদ সাধন সংস্থান করিতে সক্ষম। কাজেই নতুন আইন প্রবর্তিত হইলে ভারতীয় শ্রমিকগণকে চুক্তিকাল অন্তে হয়। ভারতে প্রত্যাবর্তন করিতে হইবে। নতুবা দাসখত লিখিয়া দিয়া আজীবন দাসত্বের পাদুকা শিরে বহন করিতে হইবে ইহা সুনিশ্চিত। নেটালের শ্রমিকজীবনে শেষ পরিণাম এই। শ্রীযুক্ত গান্ধী প্রস্তাবিত বিলের বিরুদ্ধে তুমুল আন্দোলন তুলিলেন। ভারতীয়গণের পক্ষে